সরষে আলু গম যা আছে মানে ওতা তো সবুজ যা পাবে তাই খাবে। সবুজ জাতীয় জিনিস গুলোকে সব মানে খেয়ে ফেলবে। তার মানে যত রকমের এই ধান বলো উহ গম বলো আহ সরষে আহ আলুর মত জিনিস সবই তো খেয়ে ফেলবে। এটাতো তাহলে disaster এর মতো একটা ব্যাপার চলে আসলো। হ্যা ওটাই কিন্তু চিন্তার বিষয় দেখা যাক এবারে কোন মানে উপায় বের করতে পারে কিনা এদের তাড়ানোর। সব scientist তো সব চিন্তা ভাবনা করছে expriement করছে দেখা যাক। তবে আমাদের দিকে এখন এই দিকে আসেনি বা এইরকম কোন খবর শুনতে পাচ্ছি না উম বলা যায় না যদি আবার চলে আসে কালকে তাহলে তো আর আহ কিছু করার নেই তাহলে কিছু একটা ব্যাবস্থা করতেই হবে। হ্যা ভারতে এখনো পর্যন্ত আসেনি তবে মানে আসার চান্স আছে এরকম একটা কি কি খবর আসছে news এ যাতে না আসে দেখা যাক না আসলেই তো মঙ্গল। হম হম না আসলে সবার মঙ্গল আর এই যে যদি একবার ঢুকে গেলো তাহলে তো মানে পুরো রাজ্যে বলো বা আহ রাজ্যের বাইরে যতগুলো district আছে বা যতগুলো। state আছে সবই এক জায়গায় মানে শেষ করে দিয়ে চলে যাবে। এটা কিন্তু খুব মানে ভয়ানক ব্যাপার হয়ে গেলো। হ্যা যেটা বলছিলাম যেই পঙ্গপাল টা মানে বিশাল বড় মানে প্রায় তিন কিলোমিটার লম্বা নাকি পঙ্গপালের দল তারমানে কত পঙ্গপাল রয়েছে এর মধ্যে। আচ্ছা। হম হতে পারে। তবে এই type এর আহ মানে movie কিন্তু আমরা দেখেছি এর আগে আহ আমি recent কিছু দিন আগে একটা movie দেছিলাম এই type এর movie যে মানে পুরো ফসল টা ভেয়ে শেষ করে দিয়ে যাচ্ছে south এর কিছু একটা movie ছিলো। তো এরকম আমি আরকি movie দেখেছিলাম যে পঙ্গপাল type এর কিছু পোকা আসছে দিয়ে পুরো খেয়ে চলে যাচ্ছে পুরো agriculture sector টা মানে পুরো খাদ্য সংকট হয়ে যাচ্ছে এবার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

এটা খুবই চিন্তার বিষয় যাতে না আসে সেরকমই যেন হয় দেখা যাক। হম সেই তারপর আমের মুকুল কিরকম বেরিয়েছে? আমের মুকুল বেরিয়েছে কেবল শুরু হয়েছে মোটামুটি আর আর একটা মানে মাস খানেক হয়ে গেলো spray করা হয়েছে। তো সামনে আবার আর একটা spray করতে হবে মানে আছে বেশ ভালোই আছে মোটামুটি এবার আশা করছি যে একটা লাভজনক ব্যাপার হতে পারে।

ওখানে তো ফজলি আম টা তো খুব ভালো হয় শুনেছি।

তো ফজলি আম আগে থেকেই এখানে বিখ্যাত আর চাষ হতো আগে থেকেই এখনো হয় পরিমান মতো উহ মানে পুরনো খুব পুরনো আমাদের এখানকার আর এক একটা আমের size মোটামুটি। দেড় kilo দু kilo আহ ওজনের মোটামুটি আহ এক একটা ফজলি আমের size হয়।

নয়শ এরকম size এর আম হয় আর highest দেখতে গেলে তো দেড় kilo মোটামুটি আহ হয়েই যায় তো ওই সমস্ত গাছগুলো এখনো আছে আছে বলতে আহ actually ফজলি আম তো প্রত্যেক বছর হয় না ধরা হয় এই বছর হলো পরের বছর হয়তো নাও হতে পারে বা তারপরের বছর আহ হতে পারে কি নাও হতে পারে এরকম একটা ব্যাপার। তবে ফজলি আম টা খুব ভালো মানে এখানে কীটনাশক কিছু দিতে হয় না automatic হয়ে যায় আর এদের মানে রক্ষণাবেক্ষণ আহ জিনিস টা একটু কম।

আচ্ছা তো মানে ফজলি আম তো যেরকম size বলছিস মানে দেড় kilo দু kilo ওরকম size এর ফজলি আম তো আমরা এখানে পাই না এগুলো কি বাইরে বিদেশে আরকি রপ্তানি হয়ে যায়? হ্যা হ্যা হ্যা ওই আমগুলো আহ পুরো export হয়ে যায় মানে আমাদের এখান থেকে পুরো packing হয়ে একদম বাইরে চলে যায় আর ওই আমের মোটামুটি rate ভালো।

আর ওই আম আহ মানে ব্যাপার টা হু হু আর আমটা কি হয় ওই আমটাই কোন রকম পোকা বা কোন রকম আহ রোগ নেই আমের যে পোকা ধরবে বা এরকম কিছু আহ ওই type এর কিছু নেই ফলে আমটাতে পরিচর্চা করতেও মানে খুব আহ অল্প খরচেই হয়ে যায়। আর তাছাড়াও আমাদের এখানে ওই যে আহ ল্যাংড়া বলো তারপরে আম্রপলি আর হচ্ছে হিমসাগড় বলে একটা আছে হ্যা। এই সমস্ত আম গুলো চাষ হয় সে আমগুলোও আহ ভালো export হয়।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 খুবই মিষ্টি হয় হ্যা আম্রপলি হিমসাগড় এই এই সমস্ত আমগুলো মিষ্টিই হয় ল্যাংড়া ল্যাংড়া বলে আছে একটা আম ওটাও মিষ্টি হয়।

আর আম চাষীরাও এখানে আহ মানে ভালো এখানে একটা রোজগার একটা করে আমাদের হচ্ছে মালদার আম চাষীরা। তা মানে এবারে দেখা যাক মুকুল এসছে বললি তো মানে কোন রকম ঝড় বৃষ্টি বা শিলা বৃষ্টি নাহলে পরে মঙ্গল তাইনা তাহলে তো মুকুলগুলো সব ঝড়ে যাবে।

হু হ্যা যদি মোটামুটি হ্যা আম একটু size হচ্ছে ধর সেই সময় যদি শিলা বৃষ্টি না হয় বা ঝড় যদি না হয় আম না উঠা অবদি। তাহলে কিন্তু আম ভালো একটা ফল দেবে আর উম যদি মনে করো যে ঝড় কাল বৈশাখী ঝড় উঠলো উঠলো বা হচ্ছে শিলা বৃষ্টি হলো বা। আহ সেরকম হলে তো আম পুরো একদম ছড়িয়ে যাবে। তবে এই সব আহ মানে চাষ গুলো একটা আহ ফটকা Business হ্যা হলে পয়সা নাহলে নেই। এই রকম একটা আহ ব্যাপার আছে মানে চাষীদের খুব আহ চাষীদের খুব মানে চাপে থাকে সব কিছুতেই যে তুমি আম চাষ বলো আলু চাষ বলো ধান চাষ বলো। সব কিছু চাষের ক্ষেত্রেই বলো কারণ চাষ করতে তো প্রচুর খরচা হচ্ছে তুলনামূলক ভাবে সেই টাকা টা মানে যখন বিক্রি করতে যাচ্ছি তখন সেই টাকাটা আরকি পাচ্ছি না বা উম সেই

হু সেহেতু ভাবা দরকারই আছে। আচ্ছা আমের আম চাষীদের যারা আছে তাদের ক্ষেত্রে কি যদি আম নষ্ট হয়ে যায় সেইক্ষেত্রে কোন উম ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার রয়েছে? হম আম চাষীদের ক্ষতিপূরণের ব্যাপার রয়েছে এই বারেই আহ আমাদের আহ মানে মূখ্য মন্ত্রী ঘোষনা করলো যে.

তো এবার এটা যে কতটা বাস্তবায়িত হবে সেটা তো আর আহ তখনই দেখা যাবে যখন হচ্ছে তখন আহ কারণ প্রতিশ্রুতি আর আহ প্রতিশ্রুতির তো। উহ রাজ নেতারা দিতেই থাকবে কতটা আরকি কার্যকরী হয় দেখা যাক। এট কার্যকরী হলে খুব একটা খুব ভালো হবে কেননা, আমও তো অনেক নষ্ট হয়ে যায় প্রত্যেক বছরে প্রায় আহ নষ্ট হয় কিছু না কিছু যে বছর ঝড় বৃষ্টি বেশি হলে সে বছর তো আরো বেশি সেই ক্ষেত্রে কিছুটা ক্ষতি পূরন পেলে পরে চাষীদের পক্ষে।

সেটাই হয় আর এখানে হম আমিতো আমদের মানে শুধু আম যে আমরা খাই সেই জিনিস টা নাই পাকা আম যে খাই আমরা সেই জিনিস টা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানেই যেমন আছে অনেক factory ই আছে যেটা আমাদের আচার হয় কাচা আমের আচার হয় তো উম এটা একটা উম ভালো জিনিস যে, যে সমস্ত আমগুলো মানে একটু বড় হয়ে বা পাকার আগে আগে অবদি ঝড়ে যাচ্ছে সে সমস্ত আমগুলো আমরা কি করি কুড়িয়ে নিয়ে গিয়ে হয়তো company আছে বা বাজারে আহ বেচে দেই বিক্রি করে দেই।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 তো সেক্ষেত্রে আমটাকে কোন কাজে লাগাতে যাবে আরকি। হু হু এক্ষেত্রে মানে আমের আচার টা খেতেও তো খুবই taste হয় কেননা মানে। আহ ভাতে সঙ্গে রুটির সঙ্গে বা শুধু যেকোন ভাবেই আরকি খাওয়া যায়। এটা একটা business র মধ্যে চলে আসছে আরকি তারা সেটাতে একটা মানে ধরা হচ্ছে agriculture fund থেকে আমাদের চাষীরাও একটা উম মানে ভালো মোটা টাকা পাচ্ছে। যে না চাষীরা যাতে না মরে এ জিনিস টা একটা ভালো উদ্যোগ।

মানে আরকি বিক্রি করতে আসে অনেকেই তবে এই আমের আচার টা জিনিস টা তো বাড়িতে বসেও আরকি তৈরি করে তারপর বিক্রি তারপর বিক্রি করতে পারে নিজে এটা এটা একটা ক্ষুদ্র ব্যাবসার জন্য মানে ভালোই একটা business হবে।

local market এ বিক্রি করে তো এটা আমরা অনেকে আছে যারা আহ customer আছে যারা কিনে নেয়। তো ঠিক আছে অনেক কথা হলো আহ ভালো থেকো পরে তাহলে আবার কথা হবে আরকি। হ্যা ঠিক আছে তাহলে bye হম হম ঠিক আছে bye

এই তো চলছে, তুই বল কী করছিস? এই বসে আছি, ভাবলাম, তোকে একবার একটু ফোন করে একটু কিছু কথা বলি, তাই তোকে ফোন করলাম হুম, বল এ ভালো কথা, এই মানে এই বছরের দূর্গা পূজো কবে পড়েছে রে

september না october মনে হয় ওই যে september শেষের দিকে ও আচ্ছা দূর্গা পূজো শুনলে হয় বলতে গেলে ও দূর্গা দূর্গা পূজো বাসন্তি পূজো, বাসন্তি পূজো কিন্তু দেবী মানে দূর্গা ঠাকুরের আর এক রূপ হ্যাঁ মানে এইটাই নাকি আর কি আমি শুনেছি আরকি এইটা হইলো কি আসল দূর্গা পূজো আরকি আসল দূর্গা পূজো বলতে?

আচ্ছা এই বাসন্তী পুজো খুব বড় করে অনেক চারিদিকে হয়? এই আমার দিকে হয়নি কোথাও ঐ গ্রামের দিকে maybe হ্যাঁ, গ্রামের দিকেই বেশীরভাগ এই বাসন্তি পূজোটা হয় আমি শুনেছি, এটা খুব প্রচলন আছে এই বাসন্তি পূজোর এটাই সৎ মানে আসল দূর্গা পুজো? বলতে তুই বলছিস এটা হ্যাঁ ঐ আরকি বলছি হ্যাঁ আমার দিদিমার কাছে তাই শুনেছি আরকি

হ্যাঁ আরে দূর্গা পুজো শুনলে বাঙালীদের মধ্যে একটা আলাদা কি বলে ওটাকে মানে খুশি কাজ করে শ্রেষ্ঠ উৎসব বাঙালীদের একটা

হ্যাঁ তার কারণ আছে, তার যথেষ্ট কারণ রয়েছে কারণ আামাদের এই উৎসবটা শুধু ভারতবর্ষেই প্রচলিত এমন না, বিদেশে যারা আমাদের বাঙালী বন্ধু বান্ধব ভাই বোনেরা

তারাও অনেক বড় করে এই

দেখি tv তে দেখি ভালোও লাগে তখন দেখলে হ্যাঁ তখন বাঙালী হিসেবে গর্বটা আরো বেড়ে যায় যায় তা তুই কি তুই কি জানি সে দূর্গা পূজো প্রথম কে চালু করেছিল?

তুই হয়ত রামায়ণ দেখেছিস TV তে বা রামায়ণ পড়েছিস, তো রামায়ণে দেখবি রাম যখন রাবণকে বধ করার উদ্দেশে যায় তখন একটি পূজো দেয় তখনই ঐ পুজোটা প্রথম চালু হয় দূর্গা পুজোটা দূর্গা পুজো দিয়েই রাম কিন্তু রাবণ কে বধ করার উদ্দেশে যায় একশ আটটা পদ্মো আনার কথা ছিল ওখানে আমরা সবাই জানি একশ’আটটা পদ্মো লাগে

এই একশ’ আটটা পদ্মোর জায়গায় একশ’ সাতখানা পদ্মো ছিল, তো রাম নিজের নয়ন মানে চক্ষু দান করছিল তো দেবী তাকে আটকে নিজের ভেতর তাকে দেখা দেয়, দেখা দিয়ে বলে ঠিক আছে। তো পদ্মোটা খুব মানে ছল করে বলতে পারিস লুকিয়ে রেখেছিল ইচ্ছে করেই পরীক্ষ নিচ্ছিলো ভগবান শ্রী রামের যে একশ’ আটটা পদ্মো ছাড়াই আমার পুজোটা কি করে দেয়া যায় আমি দেখবো মানে এরোকোন একটা চল তৈরি করেছিল, কিন্তু সেটা সফল হয়নি কারণ ভগবান শ্রী রাম চক্ষুদান করে পুজো দিতে যাচ্ছিলো তাকে তারপর দেখা দেয় দেবী দূর্গা দেখা দিয়ে সেই পদ্মোটা দিয়ে তারপর সেই পূজোটা সফল হয় দূর্গা পূজো তো যতদূর মা ঠাকুরানির কাছে শুনেছি যে এই দূর্গা পুজো আহ খুবই একটা বাঙালী বলে নয় শুধু হিন্দু ধর্মের একটা সবচেয়ে বড় পুজো হিসেবে ধরা হয়।

আর ভগবান শিবের আহ ভগবান শিবের অর্ধাঙ্গীনী বলতে পারিস দেবী পার্বতী তার একটি রূপ এই দূর্গা, তিনি এই পাঁচ দিনের জন্য আসেন তার স্বপরিবারে আসেন কার্তিক, গণেশ, সরস্বতি, লক্ষ্মী আবার দশমীর দিন বিসর্জন হয়ে আবার সে তিনি তার নিজের বাড়িতে ফিরে যান। এই দূর্গা পূজো আসার সময় অদ্ভত একটা ব্যাপার কাশফুল ফুটে ওঠে চারিদিকে একটা আলাদা গন্ধ বেরোয় একটা শরৎকালের যে আভাস নতুন শুরু হয় সেটা বোঝাই যায় এই দূর্গা পুজোতে খুব সুন্দর একটা মওসুম খুব সুন্দর একটা আহ কি বলে ওটাকে কাল শরৎকাল এই দূর্গা পূজোতেই হয় দূর্গা পূজো আসলেই বাঙালীদের মনে একটা আলাদা খুশি রাস্তায় রাস্তায় সবাই কোরে

হ্যা, এইটা এইটা কিন্তু একটা একদম ঠিক করা এই পালা করে মানুষ বাঙালীরা পালা করে প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক আলাদা আলাদ জামা কাপড় কেনে নতুন নতুন ষষ্ঠীর দিনে আমি এটা পরবো আর সপ্তমীর দিন এটা অষ্টমীর এটা পরে অঞ্জলী দেবো নবমীর দিন এটা দশমীর দিন এটা, মানে এটা কিন্তু খুব মানে আসলে বলতে গেলে যারা একদম মধ্যবিত্ত পরিবার থেকে মানে belong করে বা যারা একদম মধ্যবিত্ত পরিবার খেকে আসে

মধ্যে এরকম এটা চলে আসে যে নতুন জামা কাপড় কিনতে হবে বাচ্চাদের মনে আরো খুশি হয় অনেক অনেক জামা কাপড় তারা আত্মীয় স্বজন পরিজনদের কাছ থেকে পায় নিজেরা সবাই ঘোরে, আহ নতুন নতুন জায়গায় যায় pandal এ যায় ঘুরতে আবার রাতের পর রাত জেগে মানুষজন ঠাকুর দেখে এই যে আনন্দটা এই দূর্গা পূজো বাঙালীদের এই আনন্দটা ইটা আমার মনে যে পৃথিবীর কোথাও নেই এই আনন্দটা একমাত্র বাঙালীরাই উপভোগ করে সত্যি কথা যদি কোনো কোনো বাইরে থেকে কোন হিন্দু বা বিদেশীও যদি বলি তারাও যদি আসেনা তারাও মানে খুব ভালোভাবে উপভোগ করে এই জিনিসটাকে

বাঙালী বাঙালী তো হয়ই ঐরকম দু’হাত খুলে দেয় হ্যা এটা তো ঠিক বলেছিস!

চলে যাচ্ছে মানে একটা অদ্ভুত রকমের দুঃখ কাজ করে না চাইতেও মানুষরা আহ বুঝতে পারে মানুষদের মনে হয় যে এটা একটা দুঃখই আমি বলতে পার যে আমার অন্তত হয় এ রকম আমি ভাবি যে এই চলে যাচ্ছে এই তো হলো, সেদিন এলো এই চলে যাচ্ছে কিছুক্ষণের আনন্দটা

তবে এই দূর্গা পূজো নিয়ে মানুষের যেরকম আবেগ, যেরকম ভালোবাসা সেটা পৃথিবীতে খুব কমই রয়েছে।

তখন ওই যে শান্তিটা, তখন ওই যে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে line এ দাঁড়ানোর পুরোটাকে শেষ করে দেয়. সত্যি ওই যে মণ্ডপের সামনে প্রথম এসে, ওই যে প্রতিমা দর্শন করে যে শান্তিটা, এটা তুই ঠিক বলেছিস ওই মায়ের মুখ দেখার পরে তালে এতটা যে আমার সময় নষ্ট হলো বা এতটা পর যে আমি ভিড় ঠেলে ফেলে এলাম, সার্থক সার্থক

সত্যিই তাই দূর্গা পুজোতে এবার তোর কি, কি কি করার ইচ্ছে আছে? নতুন কিছু, মানে যেগুলো তুই আগের দূর্গা পুজোতে করতে পারিসনি, সব এই দূর্গা পুজোতে সেগুলি করবি আমার একটা ইচ্ছা আছে, যেহেতু এটা আমার final year কলেজ এর আচ্ছা যদি আমি মায়ের ইচ্ছাতে একটা কিছু হয়ে যায়, কোনো কিছু পেয়ে যাইতা হলে ইচ্ছা আছে মাকে একটা শাড়ী দেওয়ার, যেটা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছি, কোনোবার তো করিনি বা করার সুযোগ হয়নি, এইবার যেন সেই সুযোগটা পাই এটাই চাইবো মায়ের কাছে। যেন মাকে আমি একটা শাড়ী উপহার দিতে পারি উপহার বলবোনা, এতদিন মা আমার জন্য যা যা করেছে, সেসব তো আর শোধ করা যায়না, আমিই বল, তুইই বল, সবাই, পৃথিবীতে যতজন বেঁচে আছি ভালো সময়ে হয়তো খুব কমজন আছি যারা মাকে ডাকে, বিপদেই মাকে ডাকবে সব সময় আজ এই বিপদ হলো, বা এই যে কিছু একটা গন্ডগোল, বা সামান্য কিছু একটা গন্ডগোল হলো, মা তুমি দেখা দাও মা তুমি একটু পাইয়ে দাও, মা তুমি একটু করে দাও সফল পথে খুব কম জন আছে যে মাকে ডাকে আমি নিজেই, নিজের কথা ই বলছি, আমি উদাহরণ দিয়ে মায়ের কাছে তো আমি, মানে চাওয়ার কোনো শেষ রাখিনি, অনেক কিছু চেয়েছি, অনেক কিছু বলেছি ওই মানুষের চাওয়ার যেমন শেষ হয়না, সেরকম ই তবে ইচ্ছা হয়েছে মাকে একটা কিছু দেওয়ার ওটাই আরকি এই বছর ভেবেছি যদি হয় সম্ভব, মাকে একটা শাড়ী দেব হুম ভগবান করুক, বা, মা করুক আ যাতে তোর এই মনস্কামনা পূর্ণ হয়, আমিও চাই

তুই যেরকম বললি আ সব মানুষের ই কিন্তু বলতে গেলে সেই একইরকম ইচ্ছা থাক , তবে আমারও তোর মতোই একটা সামান্য ইচ্ছা

তাহলে আমারো একই রকম ভাবে সারি দেবার ইচ্ছা আছে মা কে তুই যেরকম বলি আমারো দেয়ার ইচ্ছা আছে ইটা আমার অনেক দিন ধরে অনেক দিন ধরে আমি মায়ের কাছে মনোকামনা করি যে আমার যে মনোকামনা যে টা আছে সেটা পূর্ণ হয়ে তাহলে মা কে তোমাকে একটা শাড়ী দেব

মনস্কামনা করে রাখে, কারণ একটা কথা দিন শেষে কিন্তু আমরা যখন ছেলে, দিন শেষে আমাদের যাই হয়ে যাক, আমাদের জীবনে যত কষ্ট, দুঃখ যাই থাকুক না কেন, আমরা দিনশেষে যে আমাদের মায়ের কোলে মাথা রাখি, আর মাকেই সবকিছু বলি, তো মা হচ্ছে আমাদের ছেলেদের সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় ভালোবাসার জায়গা তো মা কে আমরা কিছু লুকোই না মা কেই সবকিছু বলি, মাই তো সব আদি সত্যি মা

মার থেকেই সৃষ্টি সবার, তো মা যদি খুশির হয়, মা যদি খুশি হয়ে যদি আমাকে, আমার যে মনস্কামনাটা আছে সেটা যদি পূর্ণ হয়, তাহলে আমারও ইচ্ছা যে মাকে একটা শাড়ী দেওয়ার, মা আমার শাড়ী পড়ে, সেজে থাকবে, এটা সব সব ছেলে, সব ছেলেরাই চায়, যাতে তার মাকে কিছু দেওয়া, সেটা দূর্গা মা হোক, কি নিজের মা হোক, একটা কথা বড় বুড়োরা বাড়ির বলে আসে যে ভগবান সবজায়গায় পৌঁছাতে পারেনা বলে তারা মা বাবাকে সৃষ্টি করে হুম এটা সত্যি, এটা আমিও বিশ্বাস করি, আমার মতো হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ যারা আছে তারা সবাই বিশ্বাস করে এটা যে

মা দুর্গাও যাতে খুশি হয়, আমার সেই মনস্কামনাটা একটা ছোট্ট আছে, ওটা যদি পূর্ণ হয় তাহলে

কাল april সময় তো বোঝা যায়না কিভাবে শেষ হয়ে যায়, দেখবি কোনদিন দেখবি, শুনছিস, আমাদের মধ্যেই হয়তো শোনা হবে যে ভাই

এটা এইটা শুনে আমার ওই একটা ওই আ কী বলে line মনে পড়ে গেলো একটা কবিতা, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, এটা সত্যি, সময় খুব তাড়াতাড়ি বয়ে যায় সময় কারুর জন্য

সোময় সাথে সাথে আমাদেরকে চলতে হয়, সমাজের, সময় আমাদের নিয়ে চলে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 হ্যাঁ বলো কেমন আছো ভালো আছি বলছি তুমি ওই কোনারক মন্দির তারপর ধর্মপত্র সম্পর্কে যে একটা বই ছিল না সেটা তুমি পড়েছিলে হ্যাঁ ওটা তো আমি এই গত সপ্তাতেই শেষ করেছি অনেক বড় তো তাই আমি যে সময় ফাঁকে ফাঁকে পড়তাম এবং খুব সুন্দর interesting একটা life story ধর্মপত্র আমি শেষ করে ফেলেছি কেন তুমি পরনি এখনো না আসলে আমি মানে অল্প কিছুটা করেছি আর এতই interesting মানে খুব রোমাঞ্চকর একটা গল্প না, তো তুমি আজ কিন্তু আমি তোমাকে কোনারক মন্দির সম্পর্কে তার নির্মাণ সুখ

হ্যাঁ নিশ্চয়ই কেন বলব না আসলে আমার শেষ হয়ে গেছে তবে তুমি কোনারক মন্দির সম্পর্কে যখন জানতে চাইছো তাহলে আমি আগে বলি যে সূর্য মন্দিরটা রয়েছে না যেটা আহ সূর্য মন্দির ওটা কিন্তু বেশ জাকজমক পূর্ণ একটা কাঠামো দিয়ে তৈরী এবং খুব আকর্ষণীয় ওটা আবার মানে ওখান কার বসবাস কারী মানে যে লোকো কাহিনী লোকো কাহিনী তো বোঝো নিশ্চয় ওখান কার লোকোকাহিনী গুলো বেশ আকর্ষণীয় আর মন্দির এর নির্মাণেরও তো অনেক কাহিনী রয়েছে আহ বারো বছরের একটি উজ্জ্বল বাচ্চার গল্প যে বারো হাজার কারিগর কে বাঁচাতে এবং তার জীবন উৎসর্গ করেছিল এই সমস্ত কিছু আর কি ওখান থেকে আর কি জানতে পেরেছি এবং এত ভালো লেগেছে আমার এই গল্পটা অনেক কিছু জানার আছে হ্যাঁ তাই জন্য তো আমি ধর্ম পদো ও আর ওর গল্পটা আমি বেশি করে জানতে চাই ধর্মপদর বিষয়ে মানে কি ভাবে সে এরম করলো মানে একটা সেটাই আমি জানতে চাই ধর্মপদের সম্পর্কে তো আমি পরে সত্যি খুব আপ্লত মানে আহ সত্যি ওনার তুলনা হয়না ওনার সম্পর্কে আমি পড়লাম তো আহ আমি তোমাকে তাহলে বলি কিছুটা ধর্মপদের সম্পর্কে